খামারটির ভিতরে অনেক ছোট ছোট মুরগি দেখা যাচ্ছে।

ছবিটি দেখে মনে হচ্ছে এটি একটি রিসোর্ট বা ট্যুরিজম স্পট ।

যাদের জন্য আলাদা করে খাবার ব্যবস্থা করা রয়েসে।

ছবিটি দেখে মনে হচ্ছে এটি একটি নদীর উপর নির্মিত সেতু।

একটি ক্যাফের বাইরের দৃশ্য দেখা যাচ্ছে যার নাম টেরা বিটে ক্যাফে ।

গ্লাসের দরজা দিয়ে ভেতরের অংশ কিছুটা দেখা যাচ্ছে সেখানে দেখা যাচ্ছে কিছু বোতল রাখানো।

এটি সম্ভবত রাতের তোলা ছবি চারিদিকে অন্ধকার।

ভবনটির বাইরে একটি নীল রঙের ডাস্টবিন রয়েছে।

পাশেই একটি ইস্ট্যান্ড ফ্যান রয়েছে।

ছবিটি দেখে মনে হচ্ছে এটি একটি ব্যস্ত রাস্তার দৃশ্য।

ছবিটিতে বেশ কিছু বিদ্যুতের তার দেখা যাচ্ছে।

এখানে বিভিন্ন পোশাক টাঙানো রয়েছে।

একটি হাসপাতাল বা ক্লিনিকের অভ্যন্তরীণ দৃশ্য দেখা যাচ্ছে।

এপাশে হাসপাতালের পরিবেশ বোজানোর জন্য বিভিন্ন চিহ্ন ও কাঠামো দেখা যাচ্ছে।

ছবিটি দেখে মনে হচ্ছে এটি একটি বাজার।

ছবিটিতে অনেক মাছের দোকান দেখা যাচ্ছে এর থেকে বোঝা যায় একটি মাছের বাজার।

নদীর পাড়ে একজন লোক মাছ ধরছে।

লোকটির পাশে একটা পশু দেখা যাচ্ছে।

ছবিটি দেখে মনে হচ্ছে এটি একটি রেস্টুরেন্ট বা খাবারের দোকান।

এ_টি_এম পাশে একটা ক্যাব দেখানো যাস্সে।

রাস্তা দিয়ে দুইজন লোক হেঁটে যাচ্ছে।

ছবিটিতে এ_টি_এম -এর বাইরে একজন গার্ড বসে আছে।

ব্যাংকটিতে লোহার গ্রিল বা দরজা দেওয়া করা রয়েছে।

ছবিটিতে প্রত্যেকটি টেবিলে কিছু কালারের কাগজ রয়েসে।

ছবিটিতে দুই ধরনের ড্রেস দেখা যাচ্ছে।

দোকানটিতে বিভিন্ন ধরনের খাবার দেখা যাচ্সে।

মূর্তিটিতে কিছু লোক স্বর্ণ লাগাইতেসেন।

বেশ কয়েকজন মানুষ মাটিতে বসে আছেন এবং বক্তাকে মন দিয়ে শুনছেন।

সামনে একটি বাস স্ট্যান্ড দেখা যাচ্ছে যেখানে একটি লাল সাদা কালারের গাড়ি দাঁড়িয়ে আছে।

একটি মানুষ দাঁড়িয়ে আছে যার কাঁধে ব্যাগ রয়েছে পিছনে একটি ওয়াশরুম দেখা যাচ্ছে।

আশেপাশের পরিবেশ দেখে মনে হচ্ছে এইখানে বৃষ্টি হয়েছে।

ট্রাক্টরটির সামোনে একটি বড় গাড়ি রাখা এবং আশেপাশে গাছপালা রয়েছে।

ছবিতে একটি কালো গরু দেখা যাচ্ছে।

গরুটি খাঁসার মধ্যে থেকে ঘাস খাস্সে।

বাড়িটির রং সাদা ও হালকা বাদামি।

পাশে সমুদ্রের ঢেউ ধাক্কা দিস্যে ।

ছবিটি দেখে মনে হচ্ছে এটি একটি পড়াশুনার জন্য লাইব্রেরী বা কোচিং সেন্টার ।

বসার জন্য পৃথক পার্টিশন যুক্ত ডেস্ক রয়েসে।

ছবিতে একটি রেস্যুরেন্ট দেখা যাচ্ছে।

ছবিটি দেখে মনে হয়েসে এটি নদী তীরবর্তী জায়গা।

দুটি বাইক একটি টোটো রিক্সা দেখা যাচ্ছে।